খুব complicated

ওহ হু হু হু

ওহ তার মানে টাল~ ছিলো, ঠিক আছে একদম ওক্ষেত্রে যেতা বললি ঐটা তো বউটা তো সমগামী হলোনা সেতো তাহলে by sexual হয়ে গেলো

মানে প্রথম প্রথম extra character ও অনেক ছিলো না?

যাক গিয়ে। তো তুই ও তো একটা script লিখেছিলি বা লিখছিলি সেরকম কিছু একটা আছেনা, তোমার script এর কি অবস্থা, কতদূর?

ওহ হো good good মানে পাঁচ KTM bike? না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভরর করে আওয়াজ হয় একটা

হুম ok seven years EMI ok ok

মানে approximately কত পরে এইগুলো?

শোন একজন এসেছে হ্যাঁ আহ আমি ভাবছি আমি তোকে আবার phone করবো তখন এই গল্পটা শুনবো হ্যাঁ একটু পরে phone করছি চল রাখি হ্যাঁ। নারীর ক্ষমতায়ন মানে কি? নারীর ক্ষমতায়নকে সংজ্ঞায়িত করে নারীর সব মূল্যবোধ নিজস্ব পছন্দ নির্ধারণ করার ক্ষমতা এবং নিজের এবং অন্যদের জন্য সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করতে

নারীর সব মূল্যবোধ তাদের নির্বাচন এবং নির্ধারণের অধিকার তাদের সুযোগ এবং সম্পদ access করার অধিকার বাড়ির ভিতরে এবং বাইরে তাদের নিজেদের জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাওয়ার অধিকার। এবং তাদের সামাজিক দিককে প্রভাবিত করার ক্ষমতা ক্ষমতায়নের গুরুত্ব কি? কেন ক্ষমতায়ন এত গুরুত্বপূর্ণ ক্ষমতায়ন নেতা এবং দলের সদস্যদের তাদের পূর্ণ সম্ভবনা অনুযায়ী বাঁচতে এবং তাদের নিজস্ব কাজের মালিক হতে সক্ষম করে নেতা যারা ক্ষমতায়নের সংস্কৃতি গড়ে তোলেন তারা তাদের লোকদেরকে তিনটি মূল উপায়ে সাফল্যের জন্য প্রস্তুত করে কর্মীদের ক্ষমতায়ন করে ক্রমাগত বৃদ্ধির অভিজ্ঞতা নারীর ক্ষমতায়নের লক্ষ্য ও উদ্দেশ্য কি মহিলাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা নারী ও মেয়েদের প্রতি বৈষম্যএবং সব ধরণের সংশয়তারঅবসান ঘটান সুশীল সমাজ বিশেষ করে নারী সংগঠনের সাথে অংশীদারিত্ব গড়ে তোলা এবং জোরদার করা সাংবিধানিক ও আইনগত বিধানের বাস্তবায়ন এবং নারীর অধিকার সংরক্ষণ ভারতে নারীর ক্ষমতায়ন কি এই শব্দটি

তাদের একটি বড় সংখ্যক কর্মসংস্থান ছাড়াই অর্থনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীল ভারতে নারীর ক্ষমতায়ন এর গুরুত্ব কি ভারতে মহিলাদের ক্ষমতায়ন উচ্চস্বাক্ষরতার হার এবং সমান কাজের জন্য সমান বেতন সহ মহিলারা অর্থনৈতিকভাবে উন্নতি করতে এবং দারিদ্র থেকে বেরিয়ে আসতে সক্ষম অপরাধ report করার বিরুদ্ধে কলঙ্ককে challenge করা নারী ও মেয়েদেরকে সোয়ষ্ণুতা নির্যাতন থেকে রক্ষা করলে সামগ্রিকভাবে কি নিরাপদ সমাজ গড়ে উঠবে ক্ষমতায়নের তিনটি প্রধান উদ্দেশ্য কি যুক্তি দেয় যে ক্ষমতায়নের তিনটি মাত্রা রয়েছে স্বতন্ত্র কর্মের মাধ্যমে স্ব ক্ষমতায়ন পারস্পরিক ক্ষমতায়ন যা আত্মব্যক্তি এবং

ক্ষমতায়নের উদাহরণগুলির মধ্যে একটি হলো কর্মচারীদেরকে প্রভাবিত করতে পারে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিকে একটি কণ্ঠ দেওয়া একটি সমীক্ষা অনুসারে সমীক্ষা চালানো হয়েছিল seventy four percent পরিচালকরা মনে করেন যে কর্মচারী input খুব বা কিছুটা সিদ্ধান্ত নেওয়ার প্রতিক্রিয়াগুলিকে উন্নত করতে কার্যকর আমাদের সমাজে নারীদের প্রধান ভূমিকা কি বিশ্বের প্রতিটি দেশে মহিলারা শিশু এবং বৃদ্ধদের প্রাথমিক যত্নশীল আন্তর্জাতিক সমীক্ষায় দেখা যায় যখন একটি সমাজের অর্থনীতি

খাপ খাইয়ে নিতে সাহায্য করে নারীর ক্ষমতায়নের পাঁচ প্রকার কি কি কেশব চন্দ্র মন্ডল এর মতে পাঁচ ধরনের ক্ষমতায়ন কি কি? নারীর ক্ষমতায়নকে পাঁচটি ভিন্ন শ্রেণীতে সংজ্ঞায়িত করা যেতে পারে সামাজিক শিক্ষাগত অর্থনৈতিক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক সামাজিক ক্ষমতায়ন মূলধারার media তে চিত্রিত ক্ষমতায়নের সবচেয়ে বিশিষ্ট রূপগুলির মধ্যে একটি হতে পারে নারীর ক্ষমতায়ন কে সংজ্ঞায়িত করা যেতে পারে নারীর স্ব মূল্যবোধের প্রচার তাদের নিজস্ব পছন্দ নির্ধারণের ক্ষমতা এবং তাদের নিজেদের মধ্যে অন্যদের জন্য সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করার অধিকার এটি নারীর ক্ষমতায়নের সাথে

পশ্চিমা দেশগুলিতে নারীর ক্ষমতায়ন প্রায় ইতিহাসে নারী অধিকার আন্দোলনের নির্দিষ্ট পর্যায় গুলির সাথে জড়িত আন্দোলন টি তিনটি তরঙ্গে বিভক্ত প্রথম শুরু উনিশ শতকের শেষের দিকে এবং কুড়ি শতকের প্রথমদিকে যেখানে ভোটাধিকার একটি মূল বৈশিষ্ট্য ছিল উনিশ ষাটের দ্বিতীয় তরঙ্গ যৌন বিপ্লব এবং সমাজের মহিলাদের ভূমিকা জড়িত ছিল তৃতীয় তরঙ্গ নারীবাদ প্রায় উনিশ নব্বই এর দশকে দায়ী করা হয় নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকারের প্রচার একটি বৃহত্তর বৈষিক আন্দোলনের অংশ হিসেবে আবির্ভূত হয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে নতুন ভিত্তি তৈরি করেছে আন্তর্জাতিক নারী ক্ষমতায়ন দিবসের মতো দিনগুলো গতি পাচ্ছে কিন্তু অনেক অগ্রগতি শর্তেও নারী ও মেয়েরা বিশ্বের প্রতিটি প্রান্তে বৈষম্য ও সহিষ্ণুতার সম্মুখীন হচ্ছে নারীর ক্ষমতায়ন এ নারীবাদী দৃষ্টিভঙ্গি নারীবাদ কে সঙ্গায়িত করা হয়েছে নারীর ক্ষমতায়ন তৈরির আন্দোলনের লক্ষ্যধারা নারীবাদীরা নারীর ক্ষমতায়নের অনুভূতি সহজতর করার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি এবং নারী অংশগ্রহণকারী এবং তাদের বহিরাগত নিপীড়কদের সাথে সংযোগ স্থাপন করা চেতনা বাড়ানো নারীর ক্ষমতায়ন তৈরি করতে নারীবাদীরা সাধারণত চেতনা উত্থাপন ব্যবহার করে চেতনা উত্থাপন এর ক্ষেত্রে নারীরা কেবল তাদের ব্যক্তিগত সংগ্রামের বিষয়ে সচেতন নয় তবে তবে কিভাবে এটি রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলির সাথে সম্পর্কিত চেতনা বৃদ্ধি প্রান্তিক ব্যক্তিদের বৃহত্তর সামাজিক কাঠামোতে কোথায় রাখা হয়েছে তা দেখতে এবং তাদের নিপীড়নের মূল চিহ্নিত করতে দেয় তাদের সমস্যার সম্পর্কে সচেতন সব গতিশীলতার সূচনা করবে যা সঠিক ভাবে ক্ষমতায়ন তৈরি করে যাই হোক পন্ডিত সেন ব্রভী এবং মেরি অকনোর বলেছেন যে চেতনার বৃদ্ধি শব্দটি ভুল বোঝাবুঝি হতে পারে এবং অংশগ্রহণকারীদের জন্য আপত্তিকর

সাংস্কৃতিক নিয়মের ফল যদিও অনেক নারী লিঙ্গ বৈষম্য দ্বারা সৃষ্ট সমস্যা সম্পর্কে সচেতন অন্যরা এতে অভ্যস্ত হয়ে উঠেছে ক্ষমতায় থাকা অনেক পুরুষই নারীর প্রতি অন্যায্য সামাজিক রাজনীতিতে ব্যবহার করতে নারাজ এটি সরাসরি লিঙ্গ ক্ষমতা ব্যবধান যাকে বলা হয় তার সাথে সম্পর্কিত গবেষণায় দেখায় যে internet এ বর্ধিত access এর ফলে নারীদের শোষণও হতে পারে দুহাজার দশ সালে walking to stop online অপব্যাবহার বলেছে seventy three percent নারী এই ধরনের site এর

কর্মক্ষেত্রে বিশেষ করে যৌন হয়রানি এর মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্য ব্যাঙ্কিং এবং অর্থ sales and marketing আতিথেয়তা civil service lecturing teaching ইত্যাদি কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি আইন দু হাজার তেরো নারীরা যাতে তাদের কর্ম ক্ষেত্রে সুরক্ষিত থাকে তার জন্য এই আইন করা হয়েছে বিশাখা বনাম রাজস্থান রাজ্যের ক্ষেত্রে আদালত বিশাল নির্দেশিকা নামে পরিচিত কিছু নীতি নির্ধারণ করে এই নীতিগুলি পরে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি আইন দুহাজার তেরো দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল নারীর ক্ষমতায়ন দিবস কোন দিন

নারীদের সম্মান করা এবং নারীদের সসম্মানে তাদের যোগ্যতা রাখা

বা machine এবং software এর মত অস্পষ্ট উভয়ই অন্তর্ভুক্ত প্রযুক্তি বিজ্ঞান প্রকৌশল এবং দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রযুক্তিগত উন্নয়ন সমাজের উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে

বৃহত্তর ভ্রমণ এবং আরো জটিল machine তৈরির অনুমতি দেয় printing press telephone এবং internet অন্যান্য সাম্প্রতিক প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্যে যোগাযোগের বাধা কমিয়েছে এবং একটি জ্ঞান ও অর্থনীতি সূচনা করেছে যদিও প্রযুক্তি অর্থনৈতিক প্রবৃতিতে অবদান রাখে এবং মানুষের মঙ্গল কে উন্নত করে এতে দূষণ বা সম্পদ হ্রাসের মতো

ফলস্বরূপ প্রযুক্তির ভূমিকা ও ব্যবহার প্রযুক্তি নৈতিকতা এবং সম্ভাব্য ত্রূটি গুলি প্রশমিত করার উপায় গুলি সম্পর্কে

গ্রিক শিল্প নৈপুণ্য এবং অধ্যয়ন জ্ঞান থেকে বোঝানো একটি শব্দ এটি প্রাচীন গ্রিক থেকে উদ্গত যার অর্থ জিনিস তৈরির জ্ঞান যার মধ্যে স্থাপত্যের মতো কার্যকলাপ অন্তর্ভুক্ত ছিল উনিশ শতকের শুরুতে মহাদেশীয় ইউরোপীয়রা

যেমন নাচ navigation বা মুদ্রণ সেগুলির জন্য সরঞ্জাম বা যন্ত্রের প্রয়োজন হোক না কেন শিল্প ও কারুশিল্পে technique এবং যেহেতু প্রযুক্তির মধ্যে পার্থক্য ইংরেজিতে অনুপস্থিত উভয়ই প্রযুক্তি হিসেবে অনুবাদ করা হয়েছিল এই শব্দটি আগে ইংরেজিতে অস্বাভাবিক ছিল এবং masachusator institute of technology র মতো মত বেশিরভাগ কে academic discipline বলা হতো কুড়ি শতকে বৈজ্ঞানিক অগ্রগতি এবং দ্বিতীয় শিল্প বিপ্লবের ফলে প্রযুক্তির একটি পৃথক academic শৃঙ্খলা হিসেবে বিবেচিত হওয়া বন্ধ করে দেয় এবং এটি একটি সম সাময়িক অর্থ গ্রহণ করেছে ব্যবহারিক প্রান্তে জ্ঞানের পদ্ধতিগত প্রয়োগ ইতিহাস প্রাগৈতিহাসিক প্রাথমিকভাবে . পর্যবেক্ষণ এবং trial এবং ত্রূটির মাধ্যমে সরঞ্জাম গুলি তৈরি করেছিল প্রায় দুই মায়া নীল বচন আগে যারা একটি নুড়ি থেকে flex হাতুড়ি দিয়ে একটি ধারালো হাত উড়াল তৈরি করে প্রথম পাথরের সরঞ্জাম তৈরি করতে শিখেছিল এই প্রথা পঁচাত্তর কিয়া হাজার বছর আগে থেকে শুরু হয় তা উন্নত হয়েছে অনেক ভালো কাজ করার অনুমতি দিয়েছে আগুনের আবিষ্কার কে চার্লস ডারউইন সম্ভবত মানুষের দ্বারা নিয়মিত সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে বর্ণনা করেছেন প্রত্নতাত্বিক খাদ্য তালিকা গত এবং সামাজিক প্রমাণ অন্তত one point five মায়া নিরন্তর মানুষের আগুনের ব্যবহার নির্দেশ করুন কাঠ এবং কাঠকয়লা দিয়ে জ্বালানো প্রাথমিক মানুষের খাদ্যের জন্য জ্বালানি দিয়েছিল এটি রান্না কে তার হজম ক্ষমতা বাড়াতে এর পুষ্টির মান উন্নত করতে এবং খাওয়া যেতে পারে এমন খাবারের সংখ্যা বাড়াতে দেয় খাওয়া রান্নার hypothesis প্রস্তাব করে যে রান্না করার ক্ষমতা হোমি নিক মস্তিষ্কের আকার বৃদ্ধি করে যদিও কিছু গবেষক প্রমাণটিকে অমীমাংসিত বলে মনে করেন প্রত্নতাত্ত্বিক প্রমাণ সাতশো নব্বই সালের দিকে গবেষকরা বিশ্বাস করেন যে এটি মানুষের সমাজ এর কারণে ত্বরান্বিত করার ক্ষমতা রাখে এবং এটি ভাষার উত্থানের অবদান রাখতে পারে প্যালিওলিথিক যুগে করা অন্যান্য প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে রয়েছে পোশাক এবং আশ্রয় কিন্তু প্রত্নতাত্ত্বিক রা নব্বই থেকে একশো কুড়ি কিয়া এবং অসুরচারশো পঞ্চাশ কিয়ের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পেয়েছেন প্যালিওলিথিক যুগের অগ্রগতির সাথে সাথে বাসস্থান গুলি আরো compact এবং আরো বেশি হয়ে ওঠে বিস্তৃত হয়ে ওঠে তিনশো আশি কিয়ার প্রথম দিকে মানুষ কাঠের অস্থায়ী কুঁড়েঘর তৈরি করছিলো পোশাক পশম শিকার করা প্রাণীর চামড়া থেকে অভিরোচিত মানবতা শীতল অঞ্চলে চলে গেছে শরীরের সাহায্যে মানুষ প্রায় দুইশ কিয়ার আফ্রিকা থেকে বেরিয়ে যেতে শুরু করে প্রাথমিকভাবে ইউরেশিয়ায় চলে যায় নিওলিথিক বিপ্লব বা প্রথম কৃষি বিপ্লব প্রযুক্তিগত উদ্ভাবন ত্বরান্বিত করে এবং এর ফলে সামাজিক জটিলতা বৃদ্ধি পায় পালিশ করা পাথরের কুড়াল এর উদ্ভাবন একটি বড় অগ্রগতি যা বৃহৎ আকারের বুন ছাড়পত্র এবং চাষের অনুমতি দেয় নিউলিথিক কিন্তু আদিতে পালিশ করা পাথরের অক্ষের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় আয়ারল্যান্ডের মতো কিছু অঞ্চলে এটি প্রাক মেসোলিথিক যুগে ব্যবহৃত হয় অনুমনিত কারণ বাচ্চাদের যাযাবরদের ঘোরাঘুরি করার দরকার নেই উপরন্তু শিশুরা শিকারের কার্যক্রমে অংশগ্রহণের চেয়ে সহজে ফসল ফলাতে শ্রম দেয় অবদান রাখতে পারেন আগুন ব্যবহার করার পর মানুষ শক্তির অন্যান্য রূপ আবিষ্কার করেছিল বায়ু শক্তির প্রথম পরিচিত ব্যবহার হল পাল তোলা সমুদ্রের নিচে সবথেকে প্রাচীন জাহাজ নীলনদের নৌকার record প্রায় ষাটহাজার BCE এ প্রাগৈতিহাসিক সময় থেকে মিশরীয়রা সম্ভবত তাদের জমি নিয়ন্ত্রণ করতে নীলনদে বার্ষিক বন্যার শক্তি ব্যবহার করত সেচের জন্য ব্যবহৃত হয় ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে নির্মিত সেচ channel এবং cat অববাহিকা গুলির মাধ্যমে একটি বেশিরভাগ নিয়ন্ত্রণ করতে শেখে মেসোপটেমিয়ার প্রাচীন সুমেরীয় সেচের জন্য টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর জল সরানোর জন্য খাই এবং লেভি গুলির একটি জটিল ব্যবস্থা ব্যবহার করেছিল প্রত্নতাত্বিকরা অনুমান করেন যে চাকাটি স্বাধীনভাবে আবিষ্কৃত হয়েছিল সেই সাথে মেসোপটেমিয়া বর্তমান ইরাকের উত্তর . নিকট সংস্কৃতি এবং মধ্য ইউরোপে সময়ের অনুমান পাঁচ হাজার পাঁচশো থেকে থেকে তিন হাজার BCE এবং বেশিরভাগ বিশেষজ্ঞরা এটিকে চার হাজার BCA কাছাকাছি রেখেছেন চাকা যুক্ত যানবাহন চিত্রিত অঙ্কন সহ প্রাচীন তম নিদর্শন গুলি খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দে

তা বুঝতে সময় লাগেনি প্রাচীন সুমেরীয় কুমার চাকা ব্যবহার করেন এবং এটি উদ্ভাবন করতে পারে। ওর রাজ্যে পাওয়া পাথরের পাত্রের চাকা প্রায় তিন হাজার চারশো ঊনত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এবং চাকা একই এলাকায় ছুঁড়ে ফেলা মৃৎপাত্রের পুরাতন টুকরোও পাওয়া গেছে দ্রুত ঘূর্ণমান কুমারের চাকা মৃৎপাত্রের প্রাথমিক ব্যাপক উৎপাদন সক্ষম করে কিন্তু এই শক্তি এটি একটি transformer হিসাবে চাকার ব্যবহার ছিল জলের চাকা windmill এবং এমনকি trade mill এর মাধ্যমে যা অমানব শক্তির উৎস গুলির ব্যবহারে বিপ্লব ঘটিয়েছিল প্রথম দুটি চাকা travels থেকে গাড়ি তৈরী করা হয়েছিল এবং মেসোপটেমিয়া এবং ইরানে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের প্রথম ব্যবহার করা হয়েছিল প্রাচীনতম নির্মাণ গুলি হলো রাস্তা উড়ে শহর রাজ্যে পাথর পাকা রাস্তা রয়েছে যা প্রায় চার হাজার BC এবং ইংল্যান্ডের ব্লাস্টান বাড়ির জলাভূমির মধ্য দিয়ে কাঠের রাস্তা প্রায় একই সময় থেকে প্রথম দীর্ঘ দূরত্বের রাস্তা প্রায় তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে ব্যবহার করা হয়েছিল যা পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দু হাজার চারশো কিমি প্রসারিত ছিল কিন্তু কাঁচা ছিল এবং শুধুমাত্র আংশিকভাবে সংরক্ষিত ছিল উত্তর দিকে নয়শো প্রসাদ নেত্রী স্থানীয় পঞ্চাশ কিমি রাস্তা প্রভাব প্রযুক্তিগত পরিবর্তন দীর্ঘ মেয়াদী অর্থনৈতিক বৃদ্ধির একক সর্বশ্রেষ্ঠ কারণ শক্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার অনুমতি দেয় প্রথমে আগুন আসে যা বিভিন্ন ধরনের খাবারকে

পিতল এবং লোহার সরঞ্জাম গুলির গন্ধ ও ব্যবহার কেউ সক্ষম করে তারপরে কৃষি বিপ্লব এসেছিল মানুষের আর বেঁচে থাকার জন্য শিকার বা বড় হওয়ার দরকার নেই থেকে যায় এবং শহর ও শহরের বসতি স্থাপন শুরু করে সেনাবাহিনীর সাথে আরো জটিল সমাজ গঠন করে এবং ধর্মের আরও সংঘটিত রূপ প্রযুক্তি গুলি বর্ধিত সমৃদ্ধি উন্নত সাচ্ছন্দ জীবনযাত্রার মান এবং চিকিৎসা উন্নয়নের মাধ্যমে মানব কল্যাণে অবদান রেখেছে কিন্তু তারা বিদ্যমান সামাজিক স্তরবিন্যাস কে ব্যাহত করতে পারে দূষণ ঘটায় হতে পারে এবং ব্যাক্তি বা গোষ্ঠীর ক্ষতি করতে পারে সাম্প্রতিক বছরগুলিই গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক জীবনে সম্ভাব্য প্রভাব সহ সামাজিক media র সাংস্কৃতিক গুরুত্ব বৃদ্ধি করেছে প্রাথমিকভাবে ই internet কে একটি মুক্তি প্রযুক্তি হিসেবে দেখা হতো যা জ্ঞান কে গণতন্ত্রী করুন করবে

ঘৃণমূলক বক্তব্য এবং propaganda অন্তর্ভুক্ত উনিশ সত্তর এর দশক থেকে পরিবেশের উপর প্রযুক্তির প্রভাব সমালোচনা করা হয়েছে যার ফলে সৌর বায়ু এবং অন্যান্য ধরনের পরিষ্কার শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে প্রযুক্তি হলো প্রজনন পদ্ধতিতে ব্যাবহারিক লক্ষ্য অর্জনের জন্য জ্ঞানের প্রয়োগ প্রযুক্তি শব্দের অর্থ এই ধরনের প্রচেষ্টার ফলাফল প্রযুক্তি বিজ্ঞান প্রকৌশল এবং দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রযুক্তি গত উন্নয়ন সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে প্রাচীনতম পরিচিত প্রযুক্তি হল পাথরের হাতিয়ার যা প্রাগৈতিহাসিক সময়ে ব্যবহৃত হতো। সময়কালে